আমরা সবাই মিলে বেড়ালাম হাঁটতে এই বৃষ্টির মধ্যে হাঁটতে বেরিয়েছি দিয়ে হাঁটছি সমুদ্রের পার দিয়ে পার দিয়ে, বৃষ্টিতে ভিজছি একদিকে একদিকে হেঁটে ঘুরে বেড়াচ্ছে সব দোকানপাট বন্ধ চা ফা খেয়ে তারপর আবার দিয়ে ঘুরে টুরে এসে নটা সাড়ে নটা বাজলো তখন সব বৃষ্টিও কমেছে, দোকানপাট গুলো খুলেছে

বারোটা একটা সময় স্নান করতে গিয়েই তিনটে চারটে অব্দি স্নান করলাম স্নান করে এসে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে তারপর ঘুমালাম ঘুমিয়ে উঠে আবার বেরোলাম ঘুরতে, গিয়ে দুদিন ছিলাম থেকে চলে এসছি। আর তুই বলে কোথায় গিয়েছিলি কিছুদিন আগে ঘুরতে? অনেক বছর আগে গেছিলাম তিন চার বছর আগে একবার গিয়েছিলাম আমি total দুবার পুরী গেছিলাম, তারপর আবার ওই দুহাজার উনিশ সালে একবার গিয়েছিলাম আর একবার দুহাজার কতো সতেরো আঠেরো সালে একবার গেছিলাম

সেইখানে থাকতাম তো এবার ওখান থেকে মহারাজরা নিয়ে গিয়েছিল, সেখানে গেছিলাম হচ্ছে তোর আহ ইয়ে করে ওই পুরী এক্সপ্রেস একটা ট্রেন ছেড়েছিল সেই ট্রেনে করে গেছিলাম, হেবি পুরো এবং reservation করে পুরো sleeper এ book করে সব আটজন মতো গেছিলাম মহারাজ আমার মহারাজের মতো কোনো বন্ধু আমরা দুজন আর একটা মহিলা কাকিমা সবাই গেছিলাম একসাথে মানে একটা যে কামরাটা হয় না সে কামড়াটাই মনে হয় কি আমরাই আছি এইরকম আর কেউ থাকবে না ঠিক আছে

সেখানে আমি ছিলাম আমার পাশে একটা বন্ধু ছিল সুমন্ত বলে ও আমার আমার পাশের sleeper এর উপরে ছিল বুঝলি যেহেতু আমরা young ছেলে ছোড়া বাচ্চা ছেলে ওই জন্য আমরা sleeper এ আর বড়রা ওরা নিচে মানে middle এ একটা ও এখানে ছিল এক টিটি আসলো যখন আর কিছুক্ষণ ওঠার পর সাঁতরাগাছি পার করে যখন হাওড়া থেকে সাতরাগাছি তারপর ওই যে আরো আছে না ওই তোর ওটার স্টেশন টার নাম কি

খড়গপুর খড়গপুর ওই যে স্টেশন টা পার করে ফেল্লো

চেক করলো, এবার আমরা তো আবার আধার কার্ড কেউ ভোটার কার্ড নিয়ে গিয়েছিল পকেটে করে একটা করে সবাই ID proof লাগে এবার টিটি কে দেখালাম সেতো ফোন দিয়েই দেখিয়ে দি আমি বুঝলি, PNR number টা দেখিয়ে দিলাম ব্যাস ওরা বুঝে গেল যে শুধু ফোন দিয়ে বলে ঠিক আছে দিয়ে টিটি টা চলে গেল দিয়ে টিটি টা পাশের কামরায় মানে দেখতে চলে গেল দিয়ে আমরা কি করেছি রাতে তখন রাত হয়ে গেছে আমরা তো রাতের ট্রেনে গেছিলাম বুঝলি যেদিন গেছি সেদিন রাতের ট্রেন এ মোটামুটি সাড়ে নটা তে হয়তো না কটায় যেন ছেড়েছিল মনে নেই দুরন্ত এক্সপ্রেস এর মত, হেবি লাগছিল যখন ট্রেন টা যাচ্ছিলো আর পাশ দিয়ে পুরো বাইরে পুরো জোনাকি পুরো অন্ধকার আর একটা তোর ইয়েতে উপর দিয়ে গেছিলো ওটা স্টেশন ওই স্টেশন টা আবার মানে খুব ভালো মানে কি বলবো ভালো বলতে ওখানে ওটা ভয়ানক একটা স্টেশন মানে ওই কি তুই যদি বাইরের দিকে তাকাস না তাই জন্য ওই স্টেশন টায় driver জোরে মানে ওই জায়গাটা ভয়ের মানে ভয়ানক স্টেশন, ওখানটায় running বেশি করে দেয় তাড়াতাড়ি মানে ড্রাইভার, ধর loco pilot যে থাকে চালায় ট্রেন টা যাতে ওই জায়গাটা, আর সবাই জানালা বন্ধ আর জানলা তো ধর যতই গরমকাল হোক জানলা হাওয়া আসবে বলে খোলা হয় কিন্তু সেই গরমকালেও সব passenger জানে যে

আমি উপরে মানে একদম top এ ছিলাম পুরো একদম স্লীপার এ, আমি ওই শুভেন্দু বলে ছেলেটা দিয়ে আমি তো দিয়ে শুয়ে আছি ঘুম আসেনা আমার ধর মোটামুটি একদিন মতো ষোলো ঘণ্টা মত টাইম লাগে পুরী যেতে আমি যে আট ঘণ্টার মতো ঘুমানোর কথা আমি সেই জায়গায় ধর ঘুমিয়েছি দু তিন ঘন্টা ঘুমিয়েছি এরকম ব্যাপার শুধু বারবার জাগছি বারবার ইয়ে করছি এরকম ঠিক আছে এখান থেকে sleeper এর মধ্যে দিয়ে এরকম উপুর হয়ে শুধু ঘুমিয়ে বাইরের দৃশ্যটা শুধু দেখছি আর দেখি জোনাকি ফোনাকি যাচ্ছে যে ওই স্টেশন টার উপর দিয়েই গেছে এবার ওই স্টেশন টাতো আমি তো জানতাম না আমি যখন আমাকে সবাই বলে যে ওই মহারাজরা বাড়িতে আসার পর তখন বলছে বলছে যে তুই যে জানলা বন্ধ করিস নি তোর উপরের ওটা

রাত হলে আর তোর বেরিয়ে যায় মানে loco pilot speed ট্রেনের speed টা বাড়িয়ে দেয় ওই ট্রেনের মধ্যে খাবার দেয়া যায় জানিস তো মানে IRCTC থেকে খাবার বুক করা যায় ঠিক আছে যখন আমরা টিকিট কেটেছিলাম একেবারেই মানে তো ভালো ইয়ে তে তো কেটেছিলাম ভালো মানে কি বলে reservation এ ওটা মানে ভালো কামরা আছে দিলে ওখান থেকে খাবার টাবার সবই দেয় ওই টাকার মানে টাকাটা একটু বেশি লাগে

তারপর তুই যদি রাইস এর মতো ফ্রাইড রাইস এরকম দিয়েছিলো দারুন মানে tasty খাবার মোট কথা তোর জিভে লেগে থাকবে সেরকম খাবার দিয়েছিল ট্রেনে বন্দে ভারত এক্সপ্রেস এ করেছে ওইটা ওই রকমই ছিল কিন্তু অতটা ওরমতো না মানে side এ রাখা ছিল

দিয়ে এরকম করে পুরি পৌঁছে গেলাম ষোলো ঘন্টার মধ্যে ব্যাস ভোরবেলা পৌঁছেছিলাম মানে ভোরবেলা থেকে একটু মানে একটুখানি ইয়ে হবে দুপুর বা এরকম বিকালের দিকে পৌঁছেছিলাম দিয়ে পৌঁছে ওখানে আমরা স্টেশন এ নেমে ওখান থেকে এসে এক টুটুকির মত হয় সেটার মধ্যে করে সেই একবারে হোটেলে আমরা বলেছিলাম যে এই জায়গায় যাব কিন্তু ওখানে তো বিশাল high rate বুঝলি, এবার মহারাজ বলছে না এখানে আমরা থাকবো না আমরা একটা বাড়ির মতো একটু ভিতরে গেলাম মানে একটা গোলি গালা হয় না মানে যেমন ধর পাড়ার মতো ওই পাড়ার ভিতরে গেছি ওখানে একটু দাম কম একটা বাড়ির মত সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন ওই বাড়ির মধ্যে ওরা ভাড়া দেয় হোটেল থাকার জন্য তিন-চারটে রুম ছোট ছোট ঠিক আছে তেমন আমি আর শুভেন্দু বলে ছেলেটা একটা রুমে ছিলাম আর ওই যে আর ওই যে আরএকটা মেয়ে ছিল আমাদের মত বয়সী সে আর তার মা বাবা তারা একটা রুমে আর আর একটা ছেলে ও আর একটা রুমে এরকম করে রাতে খেলাম ওখানে হোট মানে যখন মানে দুপুর বেলা না বিকেল বেলা তো পৌছালাম দিয়ে ওখানে একটুখানি বিশ্রাম করে সেই দিন অতো মানে সমুদ্রে যায়নি এমনি বিকেলবেলা বেরিয়ে এই রাতের বেলা বেরিয়েছিলাম রাতের বেলা বেরিয়ে সেই তোর মন্দিরে গেলাম জগন্নাথের এর যে পুরীর মন্দির হয় না মেইন মন্দির টা ভিতরে গেলাম তারপর ওখানে আবার তো ওই কোমরে যদি চামড়ার বেল্ট থাকে ওটা খোলা করিয়ে তারপর ঢুকতে দেয় সেরকম দিয়ে গেলাম মন্দিরটা দর্শন করলাম দর্শন করে ওই প্রণাম করে চলে আসলাম, কিছুক্ষণ এদিক ওদিক দোকান কটা ঘুরলাম ঘুরে চলে আসলাম, গিয়ে তার পরের দিন দিয়ে মেইন তো মজা শুরু হয়েছিল একদম কাকাতো বিয়ার টিয়ার খেয়ে একাকারবিয়ার খেয়ে নেমেছে আর আমরা বিয়ার টিআর খাইনি তখন ছোটবেলা দিয়ে ওই রকম করে enjoy করলাম সমুদ্রে পরের দিনকেই গেছিলাম মোটামুটি চার পাঁচ দিন ছিলাম আমরা দারুণ মজা করেছিলাম, এ ছাড়াও তোর ইয়েতে গিয়েছিলাম শুধু পুরী তে না সমুদ্রে না এখানে তোর অন্য জায়গায় গিয়েছিলাম তোর কি বলে নন্দনকানন বড় মানে ওটা বড় চিড়িয়াখানা মাধ্যমিক দেওয়ার আগে দুহাজার ষোলো তে মাধ্যমিক দি বাড়ির family মিলে আমাদের family আর মামা বাড়ির দিক থেকে মাসিরা গিয়েছিল মামারা গিয়েছিল শালিমার থেকে সাড়ে নটায় ট্রেন ছিল আমাদের হাওড়া স্টেশন থেকে শালিমার গিয়েছিলাম, শালিমার স্টেশন থেকে এক ট্রেন ছিল, ওখান থেকে সাড়ে নটায় ট্রেন উঠলাম ওই ট্রেন টা first ট্রেন ছিল ন ঘন্টা সাড়ে ন ঘন্টা দিয়ে পৌঁছে দিয়েছিল সকালবেলা সাড়ে চারটে পাঁচটার সময় নেমেছিলাম হোটেলে গিয়ে ছিলাম একদম সমুদ্রের একটু দূরে হোটেল টা ছিল একটু দূরে পাঁচশো মিটার মতো দূরে ছিল সেদিন সারাদিনটা ছিলাম বেশ স্নান করতে গিয়েছিলাম দুপুরবেলা আর তারপরের দিন থেকে ওই মাসি বাড়ি পিসি বাড়ি যা যা আছে এগুলো সব ঘুরতে গিয়েছিলাম তারপরে ওই নন্দনকানন বলে ওই নন্দন কাননে গিয়েছিলাম

তারপর দিয়ে ওই কদিন ওই প্রায় সাত দিনের মতো ছিলাম, তারপর আমরা যখন গিয়েছিলাম সেই সময় আবার বৃষ্টি হচ্ছিল প্রায় সাত দিনের মধ্যে তিন দিন বৃষ্টিই ছিল তখন বেরোতে পারিনি দিয়ে হাটাহাটি করতাম দোকানপাট বসছে মেলার মত দিয়ে তারপর ওই হলো

কলকাতায় গিয়েছিলাম দুর্গাপুজোয় ঠাকুর দেখতে ষষ্ঠীর দিন সন্তোষ মিত্র স্কোয়ার আরো কি সব বড় বড় ঠাকুর আছে কুমোরটুলি ওগুলো সব দেখে এসেছি উম এইবার গেছিলাম তো কবে গিয়েছিলি তোর মোটামুটি ইয়ে তে এবার গেছিলাম তো এবার আমরা গেছিলাম হচ্ছে বন্ধুরা মিলে আমরাও বন্ধু বান্ধব মিলেই গিয়েছিলাম দিয়ে মানে পাঁচ ছজন মিলে গিয়েছিলাম দিয়ে পরের দিন দুপুরবেলায় এসেছিলাম

তারপর দুর্গাপূজোয় সেই ষষ্ঠীর দিন গেল তারপর দশমীর দিন বাজি পড়া দেখতে গিয়েছিলাম নববীর দিনেও তোরা ইয়ে তে গিয়েছিলি ওই যে সেই twin tower এ গিয়েছিলি ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম ষষ্ঠীর দিন তো দেখা হয়নি কলকাতার দিকে দেখেছি, সপ্তমীর দিন দুপুরবেলা দেখেছিলাম হ্যাঁ ওই ভিড়ে ষষ্ঠীর দিন রাত্রি বেলা আমরা গিয়ে পরের দিন শুনতে পাই যে সপ্তমী ষষ্ঠীর দিন নাকি মারা গেছে দুজন, ভিড়ের ঠেলাঠেলিতে প্রচন্ড ভিড় ছিল বিকালে বেরিয়েছিলাম রাত্রে ওখানে সন্ধ্যাবেলার দিকে পৌঁছেছিলাম আস্তে আস্তে পরের দিন দুপুর হয়ে গিয়েছিল route route কিভাবে গিয়েছিলি তোরা মানে কলকাতার কোন জায়গায় নেমেছিস হাওড়া থেকে বাস ধরে ইয়েতে গেলাম কলকাতার ওই নিউটাউনের দিকে ওইগুলো দেখলাম তারপর ওখান থেকে দমদমের দিকে গিয়েছিলাম দেখেছি মোটামুটি সব দিয়ে direct বাস ধরে একেবারে ওখানে কাছাকাছি যে ঠাকুর গুলো হয়েছে খুব ছোটখাটো মানে বড় না হত সেখানে গিয়ে একটু দেখলাম

তারপর হচ্ছে তোর এদিকে গেল ঐদিকে আর যেখানে ওই যে laser show হয়েছে ওঃ ওটা তো সন্তোষ মিত্র স্কোয়ার ওখানে গিয়েছিলাম আর তারপর ওখান থেকে চলে গেলাম তো metro করে একদম ইয়েতে মানে উত্তরে চলে গেলাম মানে দমদম এদিকে চলে গেলাম দিয়ে ওখানে গিয়ে ওখানে অনেক তোর তেরঙ্গা বাগান এই সেই দমদম পার্ক এইসব

তারপর আমরা whole night ঠাকুর দেখেছি হম ওখানে সারা রাতি লোক থাকে কলকাতার যতগুলো ঠাকুরই দেখেছি শেষে কোন ঠাকুরটা দেখেছিলাম ওই কল্যাণী হয়ে চলে এসেছি বললাম যে, আমাদের যেদিন বিজয়া সেদিন আমাদের বৃষ্টি হচ্ছিল সেই হাতে জুতো নিয়ে ঠাকুর দিয়ে এখন কোথায়? বাড়িতে আছিস এর মধ্যে আর কোথায় গিয়েছিলাম এর মধ্যে সেরকম ঘোরা হয়নি মাসির বাড়ি গিয়েছিলাম কদিন আগে হম ঠিক আছে পরে করব হ্যাঁ, রাখলাম হ্যাঁ আজকে আমরা সাইলেজা নান্দের মুখ্যেপাধ্যায় এর লেখা করুনা ময়ের করুনা হম গল্পটি নিয়ে আলোচনা করতে চলেছি, সিনেমায় ছবি তৈরী করতে গিয়ে একবার কীরকম বিপদে পরে ছিলাম শুনুন। ছবির জন্য যিনি টাকা খরচ করেছিলে তিনি নিজে আসতেন না। একজন ভদ্র লোককে রেখেছিলেন তার হয়ে কাজ করার জন্য ভদ্র লোকের নাম করুনা ময়ের ভট্টচার্য্য। করুনাময় প্রথম যখন এসেছিল তখন বলেছিল সিনেমায় ব্যাপারটি কিছুই তিনি জানেন না, তার পর চার পাঁচ দিনে শুনি শুটিং হয়ে গিয়েছিল সবি জেনে নেন এবং এতো বেশি জানেন যে, আজকে পর্যন্ত শুনতে অসম্ভব লাগে একদিন বলেছিলেন, ছবির খরচ তো বেশি হয়না শুধু আপনাদের দোষিক খরচ টা বেড়ে যায় আমাদের দোষ কি রকম। আপনারাই সবাই কে বেশি বেশি করে পয়সা দেন আমরা প পয়সা করে দেয় তারা নাহয় তো কি হবে বিদ্যানাথ নাম বাবু। তো থিযেটারের acting করতেন। চেয়েছিলেন যে এ চেয়েছিলেন মুখে রক্ত উঠে যায় উম মাইনে পায় দুশো টাকা আর এখন বলেন কিনা রোজ তিনশো টাকা করে নিবেন এই পাওয়ানোর যো থাকে। বাজারে রে রোজগার নেই এখন উনার মাইনে দুইশো চেয়েছেন হতকরে যদি তিনশো টাকা চাই তাহলে আমরা কি করে manage করবো থিয়েটারে খরচা তো হবেই । বাজারে রোজ দেখা যায় থলের হাতে নিয়ে।

হেটে হেটে জুতো ছিড়ে গেলে আর আমরা ডাকতেই বলে কিনা আমাদের কাছে টাকা নেই, গাড়ি এসেছে বাজার বাড়ির পাশেই কিন্তু বাজার করতে গেলেই চার চাকা ছাড়া যেতে পারেননা। বহুত বিলাস বহুল লোকনা, এই বলে তিনি উম তিনি খিক খিক করে হাসেন ও কথা গুলো বলে বলে কথা গুলো শুনিয়ে শুনিয়ে বলে, ওরা দিবে আমাদের জব্দ করে দিবে।

একশো টাকা দিয়েই পকেটে এ লাই লাইনিং উল্টে দিতে পারে আজ হয়তো সে দাদা নেই কাল মনে আবার যেইদিন শুটিং হবে সেইদিন অর্থাৎ দশ পনের দিন পরে। সামান্য দুশো টাকা পাওনা যাদের, তারাও দেখতাম আম আমরা কাছ থেকে এসে কান্না কাটি অসম্ভব করত বলতাম । টাকা বাকি রেখে সবাইকেই জব্দ করতে আরম্ভ করেছে তিনি, সেদিন সেদিন তাকে ডেকে বললাম এরকম করবেন না করুনা ময় বাবু আমাদের বদনাম হয়ে যাবে। কেও আর আমাদের ছবিতে কাজ করতে চাইবেন না। কোরুনাময় বললেন ওদের বাপ কাজ করবে টাকা দিয়ে কাজ করাচ্ছি মগ মাগনাত করাবই, বললাম গরিব মানুষ আজ কাল কার দিনে টাকা বাকি রাখতে। ওদের কষ্ট হয় আপনি চুপ করে থাকুন, বললাম চুপ করে থাকতে পারি না যে রুনা করুণাময়ী বললেন আপনার commission পেয়ে দিলে হলে বুজি আমার commission কি বলেছেন। ক্রু করুণাময়ীর মুখে আবার তেমনি বাঁকা বাঁকা হাঁসি। আমি কি আর বুঝিনা ভেবেছেন? টাকা কি তি চার আনা কমিশন তো নিগড়াচ্ছেন। নইলে কি এমন এমন পাইয়ে দিতে পারেন। এতো বোরো অপমান জনক কথা কেউ আমাকে কোনো দিন বলেনি ভাবলাম ছবির দিকে মালিক কে কথা জানিয়ে দিবো। বললো করুনা ময় হাত। থেকে করুনা করে আমাকে নিশ্চিৎ দেন, হয় নিজে থাকুন নয়ত অন্য কোনো লোককে ব্যবস্থা করুন, আমি এনার সংগে কাজ করতে পারবো না আজ পর্যন্ত এতদিন ছবিতে কথা বলি। এতো কাজ করি, এতো কিছু করার পরেও যদি এনার মতোন একটি মানুষের কাছে অপমানিত হতে হয় তাহলে এর থেকে লজ্জার আর কিছুই নেই, একটি ছবি কোনো একটি মানুষের দ্বারা হয়না তাতে সবাই।

সেখানে একটি লাইট ম্যান এর ও ততটুকুই ভূমিকা রয়েছে এবং কাউকে অসম্মান করা উচিত নয় কোনো কাজ এ ছোট নয়, সেখানে করুনা ময় বাবু বললেন ঠিক আছে তুমি না হয় ছেড়ে দাও, আহ আমি তখন বললাম আপনি কে হন বলার।

তখন সে বলে উঠলো যে আমরা জানি আমাদের একটি আসল মালিক রয়েছে সে তার ছবি দেখতে কোনো দিন আসে না সে শুধু তার ছবি করার যে খরচা টি সেটিই পাঠিয়ে দেয় আপনার কাছে। আপনি সেই টাকা আমাদের দেন এই সব বড় অপমানের পরেও, সে সেখানে দাঁড়িয়েও কিছুক্ষণ কথা বললো বলার পর বললেন বটে অন্য লোক দেখ দেবেন। কিন্তু অন্য লোক আ আর আসেনা যেন, এই লোকজন আর না আসে শুটিং এর দিন দেখলাম বেশ সাজুগুজু করে সিল্ক শার্ট পরে করুনা ময় এসে আমাকে করুনা করতে। এসেই আমাকে আক্রমণ আমার নাম রটিয়েছে বুঝি কর্তাকে তার পরেই হাত জোর করে বললাম রোটাবেননা দাদা গরিব মানুষ। আপনাদের আশীর্বাদেই দুই পয়সা করে খাচ্ছি তাতে তাড়াবেননা আমাকে আমি সব ঠিক manage করে দিবো দেখুন তিনি ম্যানেজ করতে লাগলেন আমি আর কোনো কথা বললাম না। একদিনের শুটিং হয়ে গেলে কিন্তু উম পার্টি কিন্তু স্বভাব ধর্মের মানুষ সহজেই ছাড়তে পারে না করুনা ময় ও পারলোনা কিছু সো শুটিং ও। ক্যানিস cancel করার কথা বলছিলো ও বিল মিটাতে গিয়ে এ আহ লাফিয়ে উঠলেন বাবা তিরিশ টাকা দেখছেন বেটা ডাকাত একটা চা

আপনি মশাই ভারী ঠান্ডা লোক আমি হলে সব বেটাদের জব্দ করে দিতাম। বললাম থাক আর ওকে জব্দ করতে হবে না। খাওয়া বন্ধ হয়ে যাবে। খাওয়া বন্ধ কি হলেই হতো নাকি করুনাময় বললেন খাওয়ার ব্যবস্থা কাল থেকে আমি করবো আমি আর কথা বললাম না বললাম করুন পরের দিন শুটিং করতে গিয়ে। একজন electrician একটা চা এর কাপ নিয়ে আমার কাছে এগিয়ে এলো বললো দেখুন সার কিরকম চা স্যার দেখুন কি রকম চা বললাম আমাকে কি দেখাচ্ছ। ক্যান্টিনে গিয়ে বল electrician বললেন ক্যান্টিন থেকে তো চা আসছেনা স্যার চা আসছে ষ্টুডিও এর বাইরের একটি দোকান থেকেওরা উম ভাঁড়ে চা বিক্রি করে। কথা তো তখন শেষ হয়নি করুনাময় কোথায় এ কোথায় ছিলেন ছুটতে ছুটতে এসে বললো ক্যান্টিন টা অফ করে দিয়েছে যে জিজ্ঞাসা করলাম। এতগুলো লোকের খাওয়া কি ব্যবস্থা হবে, তাহলে করুনাময় বললেন সব manage করছি তাই আপনি শুটিং চালিয়ে যান। আপনার বারোটা বাজলো খাবার ছুটি হয়ে গেলো। করুনাময় আমার কাছে গিয়ে চুপি চুপি বললেন আর একটু দেরি করুন খাবার গাড়ি এখনো আসেনি, খাবার গাড়ি আসবে তাই আসুন সাড়ে বারোটা বাজলো। গাড়ি কিন্তু তখনও আসেনি একটু আহ একটা বাজলো। লোকজন তখন খাবার জন্যে ছটপট করছে, কাজে কারোর মন উম বসছে না কিন্তু। নিরাপয় সবাই নিরাপয় কারণ করুনাময় এর হাতে তখন সেই দায়িত্ব। অবশেষে দুটোর সময় গাড়ি এল, খাবার ছুটি দিলাম ছুটি দিয়ে অফিস ঘরে গিয়ে বসছি। দেখলাম, চাকর টাকরের সঙ্গে নিয়ে করুনাময় একটি ঝুড়ি মাটিতে কো রাখলো এবং ডেকচির মাংসের গাড়ি থেকে নামিয়ে এনে বললো এসেই চাকর কে হুমকি দিলো। যে কি খাবার বেটা বুদ্ধ ড্রাইভার রুটি আনতে ভুলে গেছেন সর্বনাশ এর পর রুটি আসবে তার পর লোক খাবে যাক। তাওতো রুটির ব্যবস্থা টা করেছে করুনাময় গেলে রুটি আনে। তখন দেরি বেশ কিছু হয়নি ঘড়িতে তখন প্রায় তিনটা বাজলো এক খুঁড়ি মাংস আর দুই পিস রুটি। করুনাময়ের menu খিদের চোটে সবাই ছটপট অবস্থায় সেই করুনাময়ের যা এনেছিল তাই খাওয়া শুরু করে দিলো এবং সবাই। তখন তার নিয়ে কথা উঠলো অন্য অন্যদিন সাধের বেলায় তাড়াতাড়ি খাবার এসে যায় কিন্তু করুনা ময়ের দায়িয়েত্বের পরে থেকে খাবার দেরি করে আসছে এই বলে আজ আমি আমার গল্পটি সমাপ্ত করলাম। hello

ও মনি আমি ইয়ের কথা বলছিলাম বুঝলি?

সুন্দরবন হ্যাঁ কি বলছে? ও বলছে যাবে বলল ।

এখন তো আমিও যাবনা তুই কি ভাবছিস আমি এখন কি করে যাবো আমার তো ring আছে চ্যাঁ গাড়ির ring আছে

বলনা একটা দরকার আছে বল আমাকে হিসাব মতো বলল আজকে নাহলে কালকে এরকমি বলল কালকে ঢুকলে কালকেই date of joining যাবে তো ওটাই বলছি।

তোর কি আগে certification ছিল certification

চব্বিশ তারিখ না হলে পঁচিশ তারিখ না certification হচ্ছে ক তারিখ বলে দিচ্ছি আহ বলে দিচ্ছি দারা তোকে আজকে উনিশ তারিখ তো আহ আহ তে বাইশ তারিখ না তেইশ তারিখ অবধি training চলবে ঠিক আছে মানে class room training

হম উনিশ তারিখ

চার দিন normal call নিতে হবে মানে ধর বাইশ তারিখে যদি training শেষ হয় তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই চার দিন normal call নেব চার ঘণ্টা করে ঠিক আছে মানে ওরা বলছে চার ঘণ্টা ঠিক আছে চার ঘণ্টা করে call নিবি তারপরে এ ছাব্বিশ এর পরে সাতাশ আটাশ উনত্রিশ ত্রিশ এই চার দিন certification হবে

না চার দিনের call audit হবেনা প্রথম দুদিনের call আহ না ওটা বলে দেবে ঠিক আছে ওটা বলে দেবে ঠিক আছে ওটা বলে দেবে কোন দিনের call audit হবে মনে হচ্ছে আহ চার দিনের মধ্যে যে কোন তিন দিনের call audit হবে মানে চার দিনই certification ধরে রাখতে হবে বুঝলি

মানে চারদিনের মধ্যে যেকোনো তিনদিনের call তুলবে মনে হয়। তিন দিনের না হলে যে কোন দুদিনের call তুল তুলবে ঠিক আছে কারণ সবার call তো চার দিনের তা দুদিনে তোলা সম্ভব নয় তাই জন্য চারটে দিন ওরা certification চালাবে

তবে আমাকে এইটা বলল যে প্রথম দুদিনের call তোলে না maybe last এর দুদিনের call ই তোলে

আমাদের cable ওয়ালাটা কি ফালতু লোক দেখলি আমি ঐরকম এত মিথ্যা কথা বলার কি প্রয়োজন আরে ভাই দু টাকা রাখতে গিয়ে দু টাকা কামাতে গিয়ে দশটা মিথ্যে কথা বলতে হয়। তোকে যে video টা পাঠিয়েছি দেখেছিস ps twelve এর সুমিতের video টা যেটা সুমিত ছেড়েছে এক্ষুনি

ভাই অভি যে পাঁচটা attack দেখিয়েছে আজকে ঠিক আছে ওই পাঁচটা attack এ ফুলস্তা সবসময় আসবেই কিন্তু main কথা হচ্ছে rb max নয় ঠিক আছে